আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি দোকান আছে-এ এবং এটি হল একটি ফুলের দোকান-অ যেখানে আমি অনেক রকমের ফুল দেখতে পাচ্ছি-ই।

খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেরকম ওরিও বিস্কুট দিয়ে কিটক্যাট - দিয়ে ডেইরি মিল্ক -দিয়ে আরও কিছু রকমের ক্রিম দিয়ে সাজানো হয়েছে ।